এই ছবিতে আমি একটি গির্জার চিত্র দেখতে পাচ্ছি । যেখানে একটি যোগ চিহ্ন আঁকা । এখানে একটি আলো রয়েছ। এই গির্জার সামনে কয়েকটি ছোট ছোট গাছপালা রয়েছে ।

এখানে কিছু মানুষ হাঁটাচলা করছে। এখানে কয়েকটি দোকান পাট দেখতে পাচ্ছি এবং অসংখ্য বৈদ্যুতিক তার রয়েছে। এখানে কয়েকটি বড় বড় বৃক্ষ দেখা যাচ্ছে।

এবং এখানে একটি করে ধূপ রয়েছে। সামনে একটি জলাশয় দেখতে পাচ্ছি। তারা জলাশয়ের পাড়ে পুজো করে। আমি এরকম ছট পুজো দেখেছি।